সামনে ঝি-ই-ল দেখা যাচ্ছে আর ঝিলের পাশে কতগুলি গাছগাছালি রয়েছে ঝিলের মধ্যে দিয়েও কতগুলি পাতার মত গাছ ভেসে যাচ্ছে এবং একটা ব্রিজ রয়েছে যেখানে দাঁড়ালে সামনের অপরুপ সৌন্দর্য অনুভব করা যাবে।

সম্ভবত এটি কোন লাইব্রেরি -র একটা দৃশ্য।

এবং পেট্রল পাম্প - টির না-আ-ম ইন্ডিয়ান অয়েল আর তার সাথে সাথে আকাশ দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেকগুলি গাছও রয়েছে আর এখানে একদম বেশী এখানে লোকেরা আসে তেল নিয়ে নিতে যাতে --

কতগুলি লোক স্কুটার বাইক নিয়ে ভেতরে ঢুকছে মমতা ব্যানার্জি -র ছবি আছে।